হম কিন্তু হঠাৎ করেই শীত হ্যাঁ হঠাৎ করেই শীত পরে গেলো এখন কি আর করার protect তো দিতে হবে সেইজন্যই তো বলছিলাম যে যদি কোন কিছু উদ্যোগ নেওয়া যায়। শীতের খাবার কেমন খাচ্ছো, পিঠাপুলি? ও আচ্ছা আচ্ছা শীতের খাবার খাওয়া হচ্ছে আসলে আরও খাওয়া দরকার কিন্তু আমি এই শীতে, আহ একবারই রস খেতে পারছি খেঁজুরে রস। তুমি খেয়েছো কি খেঁজুরের রস? আহ আমি জি জি খাইছি, আমাদের দিকটা তো এখন মনে করো আগে খেঁজুর গাছ লাগাইতো আহ সেখান থেকে genuine original টায় অল্প সময়ে খুব ভোরে কুয়াশা ঢাকা,

আহ বড়ো ভাইয়ার শশুর বাসা বাড়ি থেকে পাঠায়ছিল সেটা খাইছি এই তারপরে খাওয়া হয়নি just taste করছি বছরের খাবার শীতের একটা popular খাবার বলা যায় না খাইলেই নয়।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

উহ তবে একবারই খেতে পারছি অনেক বছর পরই খেলাম রসটা, ভালো ছিল অনেক সুন্দর ছিল আর পিঠার কথা বলতে পিঠা খেয়েছি কিছু দিন তারপরেও পিঠা আরও খাওয়া দরকার কারণ শীত থাকাকালীন পিঠা খাওয়া মানে সবথেকে বড়ো একটা মজার বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার এখন তো বিভিন্ন বাজার বা সব জায়গায় তো পিঠা উৎসব হয় হ্যাঁ, মানুষ তো এখন update হয়েছে smart হয়েছে বোঝো না, সেইজন্য আরকি,

তবে বাসায় বানানো পিঠার মতো হয়না যতই ওখানে স্বাদ হোক কিন্তু বাসায় বানানোর পর যে তৃপ্তি করে খাওয়া, এই খাওয়াটা ওখানে হয়না। এখানে একটা খেতে হবে ওখানে একটাই ইয়ে করতে হবে এটা এতো দাম এতো দাম দিয়ে একটা বা দুইটাই খেতে পারবো আমি আসলে এই বিষয়টাকে নিয়ে, আহ অনেকটা বিরক্তিভাব আসে। যদিও কাছে হয়ে গেছে পিঠা, পিঠা সহজলভ্য হয়ে গেছে তারপর বাড়ির বানানোর সাথে তুলনা করা যায়না এটা। হ্যাঁ তা তো অবশ্যই না, এটা তো অবশ্যই মানে তুলনা মানে idea ই করা যাবে না। তো সেরকম এখন তোমার মনে করো যে weather weather এর সাথে suit করে যে ফলগুলা তোমার মনে করো যে পিঠাগুলা হয় সেগুলো তো, আহ বিশেষ করে গ্রামে বা মায়ের হাতের পিঠা যাকে বলা হয় সেটাতো একদম অতুলনীয়। হ্যাঁ এখন তারপরেও মানুষ ব্যস্ত এখন কি আর করার বল আমরা যেকোনো situation এ যেখানে হাতের নাগালে অল্প সময়ে, আহ যা পাই তাই খাই বিষয়টা ওরকম হয়ে গেল আরকি সেজন্য আর, হম হম এটাই আচ্ছা আমের কি অবস্থা বলতো, আমের মুকুল আসা শুরু করেছে কি এখন? হালকা হালকা বের হচ্ছে কিন্তু যেই কুয়াশা বুঝছ কারণ এখন যে weather রাজশাহীর weather এখন আমের মুকুলের অনেকটাই ক্ষতি করবে যেহেতু তখন,

হ্যাঁ অবশ্য়ই, রাজশাহী তো আমের জন্য একদম বিখ্যাত।

আহ weather এর ওপর depend করবে মনে করো যে যদি শীত বেশি হয় হটাৎ করে যদি আবার রোদ উঠে যায় আমের মুকুলের প্রতি একটা effect পড়বে হ্যাঁ, বেশি কুয়াশাতে আমের মুকুল নষ্ট হয়ে যায়। হ্যাঁ এটাও দেখতে হবে বেশি কুয়াশাতে আবার ওই যে আহ ঝড় বৃষ্টি তারপরে তোমার এতে তারপর শিলাবৃষ্টি,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

হম এখন দেখা যাক বাকিটা কি হয়। আর সব সবকিছু মূলের একটাই মূল সেটা হচ্ছে যে weather, Weather ভালো থাকলে যেকোনো জিনিসই ভালো হবে হ্যাঁ হটাৎ করে weather change করে মানুষের অসুস্থ হয় এই যে এখন মনে করো তোমার শীত মরশুম হম এখন ছোট বাচ্চাদের হয়তো এখন দেখো রাজশাহী মেডিকেল কলেজে যাও বা medical এ যাও,

শীতজনীত রোগের কারণে মানুষ মারাও যাচ্ছে প্রচুর। কারণ আমার একটা ভাগ্নী মারা গেলো কিছুদিন আগে শীতজনীত baby হয়ে গেছে baby হওয়ার পর রক্তস্বল্পতা ছিল,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 তাকে আর বাঁচানোই গেলনা মারাই গেল।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 কিছু করার নাই, তারপরেও weather এর সম্মুখীন হতে হবে আমাদের যেতে হবে গরম কাপড় ব্যবহার করতে হবে সচেতন সুস্থ সুন্দর থাকতে হবে যেখানেই করিনা কেন যাই করিনা কেন, পুষ্টিকর খাবার বেশি খেতে হবে শীতের মধ্যে, শীতটাকে আসলে কি আমাদের গায়ের temperature দরকার আছে মানে যে তাপমাত্রাটা গায়ের। অনেকের রক্ত কম থাকার কারণে তাপমাত্রা গায়ের কম হয়ে যায়, যার ফলে কি হয় যে শীতটা সে,

মানে শীতের মধ্যে তার কষ্টের পরিমাণ বেশি হয়ে যায়। যখন আমরা আমরা যদি ডিম খাই ডিমটা আমাদের শরীরটাকে একটু গরম রাখে। ডিম এরকম খাওয়ার বা গা গরম করে এমন খাওয়ার রোজের আমরা,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 সেগুলো খাবার খেতে হবে যেন শরীরকে আমাদের বিভিন্ন আহ শরীরের immunity শক্তি বাড়ায় হ্যাঁ। সবার প্রেক্ষিতে একটাই কথা আসে weather । weather এর সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং weather এর সাথে তাল মিলিয়ে আমাদের জীবনযাপন করতে হবে। তাহলেই সুস্থ থাকা যাবে সুন্দর থাকা যাবে জীবনযাপন সহজ হবে। নিজে ভালো থাকা যাবে, অপর সাথে নিয়ে ভালো থাকা যাবে। তারপর একসাথে, weather টা কিন্তু আমাদের মন mind টাকেও change করে দেয়। অনেক জীবন দেখো weather যখন ভালো থাকে মনটাও কিন্তু ভালো থাকে, আবার weather যখন খারাপ থাকে,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 বাইরে তো দেখাই যাচ্ছে না রোদ ওঠেনি বিচ্ছিরি ভাবে একটা weather মনটা খারাপ। আবার দেখো একটু রৌদ্রোজ্বল একটা সুন্দর পরিবেশ না শীত না গরম এই আমাদের মন mind টাও change হয়ে যায় কিন্তু ঠিক না?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

এখন কি করার বলো weather তো প্রাকৃতিক কারণ এগুলো যেভাবেই হোক আমাদেরকে মোকাবিলা করতে হবে। আবারও কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনে দে

আল্লাহ হাফিস। আসসালাময়ালেকুম, ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এইতো আছি আল্লাহামদুল্লিলাহ আপনি কেমন আছেন? ইয়ে আমিও আল্লাহামদুল্লিলাহ ভালো আছি তো আমরা আজকে রাজনীতির বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করেছি তো,

ধরেন যে মানে দুহাজার, দুহাজার তেইশ এর শেষের দিকে কিন্তু আহ একটা সম্ভবনা আছে তো এই আহ america সোহো যে সমস্ত দেশ আছে Uk তার পর Canada সোহো europe এর বিভিন্ন রাষ্ট চাইছে যে আবাদ সুস্থ যে পক্ষ জনক এক নির্বাচন হয় এবং এই নির্বাচনের মাধ্যমে যেগুলি ক্ষমতায় আসবে সেগুলি কে দেশ শাসন করে তো তো বিবেক বিবেচনায় আপনার কি মনে হয় যে এই সামনের যে নির্বাচনটা হতে হতে যাচ্ছে এরা কি অবাধ নিরপেক্ষ হবে আহ আসলে এটা হচ্ছে স্বাভাবিক পরিস্থির উপর নির্ভর করছে অনেকটা আহ যদি মনে করেন বিরোধী দলের সব দাবি দোয়া হচ্ছে যদি মেল্ না হয় কিংবা যেন কোনো সুবিধা দেখা হয় তাহলে হচ্ছে নিরপেক্ষ একটা সুস্থ নিবাচন সংঘঠিত হওয়া সম্ভব হতে পারে তো আহ হচ্ছে কোনো কিছু তো অসম্ভব না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে কোনো কিছুই অসম্ভব না কিন্তু আমরা যে বিগত তিনটা নির্বাচন দেখেছি যেখানে কিন্তু আহ যে ক্ষমতা শীল দল আছে তারা কিন্তু ঠিক তিনবারই ক্ষমতায় এসেছেন এবং তারা কিন্তু ওই দেখা গিয়েছে কয়েকটা নির্বাচন তারা মাধ্যমে আহ বেলুন বা কিছুটা এ করে তারা কিন্তু বিজয় লাভ করেছে এবং Recently দুই হাজার আঠোরোতে যে নির্বাচন হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছি ভোটারের সংখ্যা খুবই কম ছিল আহ যেটাতে আপনার গরিব্বিস কিন্তু আহ এই ভোট নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে আবাদ সুস্থ একটা নির্বাচন হয়েছে কিন্তু আহ Recent যে এই আমাদের দুইহাজার আঠারো সালের নির্বাচন তো এ সব ক্ষেত্রে আপনার কি জি, এখন হচ্ছে মানে অনেক লোকজনই বলে যে হচ্ছে রাতের বেলায় Ballot Box পূর্ণ হয়ে গিয়েছিল ভোট কিন্তু আমি শেখার সিনহা-কে বলতে শুনেছি যে আহ তিনি বলেছেন সুস্থ নির্বাচন হয়েছে তিনি জনগণ আহ মানে কেন্দ্রে গিয়েই ভোট দিতে পেড়েছেন, সে দাবি করেছে নির্বাচনটা একদমই মানে সুস্থ আর হচ্ছে আহ নিরাপদ ছিল মানে এখানে কোনো দুর্নীতি হয়নি তো মানে মানে কোনো কিছু যেহুতু প্রমান নেই তাই মানে স্পষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না নেশ্বর্তী মাধ্যমে যে সরকার এসেছে এখানে তো সেরকম কোনো প্রমান নেই আপনি ঠিকই বলেছেন যে সেরকম কোনো প্রমান নেই কিন্তু আবার কিছু কিছু তথক্ষত্রে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে সেসব জাগায় কিন্তু আহ তা তারা দেখা গিয়েছে যে বিরোধী দলীয় যে Agent গুলি ছিল Polling Agent তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং কোনো হারে এই যে সরকারি দলের পক্ষে তাদের যে মার্কার ছিল সেই মারফতে কিন্তু শীল মারা হয়েছে তো এই একেবারেই যে এটার কোনো প্রমান নেই তাও কিন্তু না কিছু কিছু প্রমান কিন্তু এসেছিলো Facebook মাধ্যম সোহো আহ Youtube বিভিন্ন যে সামাজিক Theory মাধ্যম আছে তো এগুলির মাধ্যমে কিন্তু আমরা এগুলির প্রমান এখনো কিন্তু গুরেফিরে চলে আসে তো সব কিছু মিলিয়ে সামনের যে রাজনৈতিক অবস্থা এটা কিন্তু খুবই একটা নাজুক পর্যায় চলে যাচ্ছে আহ আরেকটা যে জিনিস বলতে চাইছি সেটা হচ্ছে যে BNP এবং আহলিক এই যেটা রাজনৈতিক দোল ছাড়া আমার মনে হয়না যে Bangladesh এর অন্য কোনো দোল অত শক্তিশালী আরকি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 আহ Agent দেড় বের করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা আমি অনেকের কাছে শুনেছি এবং আমি একজন আনলি কের প্রার্থীকেও বলতে শুনেছিলম আঠারো নর্বাচনে যে তারা হচ্ছে মানে আন লিকে ভোট দিক যেন তারা হচ্ছে মানে তারা হচ্ছে বাড়িতে ফিরতে পারবে না আরকি নিরাপদ এরকমই অনেক কিছু শুনেছি আরকি গুজব তো যাইহোক আমার কাছে কোনো প্রমান আসেনি আহ আপনি অনেক ভালো তথই জেনেছেন তো এই এটা কিছুদিন আগে এই News টা আমরা দেখতে পেয়েছি এবং অনেক সংবাদিকরা সরাসরি ওই পার থেকে প্রশ্ন করেছিলেন বা হুবলিতে এর যে নীতিনির্ধারক আছেন তাদের নীতিনির্ধারক আছেন তাদেরকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কিভাবে বলেন যে হুবলিতে এর প্রার্থী ছাড়া অন্য কোনো পার্থীকে ভোট দিলে আহ সে বাড়িতে ফিরে আস্তে পারবে না তখন কিন্তু তারা সেই উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য প্রশ্নতে চলে গেছে তারা কিন্তু সেই সঠিক তথটা আহ দিচ্ছেন না

গণ গুথান তারপরে সত্তরের নির্বাচন বা অনন্য যে একাত্তরের যে আপনার স্বাধীনতা যুদ্ধ হলো এই এসব ক্ষেত্রে যে রাজনীতি বিদরা বা রাজনীতি ছিল

না না একদমই নেই আর এর যে রাজনীতি এটি আমার আসলে পছন্দ না তো যাই হোক আহ মানে আহ আহ ঊনসত্তরের যে কথাটা বললেন যে গণপ্রদান হয়েছে তারপর সত্য সাধারণ নির্বাচন তখন ছাত্রলীক ছিল বা ছাত্র নেতারা ছিলেন তাদের তখন হচ্ছে একটা দেশের আহ মানে সেটা সংকোচ হচ্ছে পূর্ণ মুহূর্ত পার্কস ছিল কিন্তু এখন যেহুতু দেশে ওই রকম সংকটের মধ্যে আমরা মানে নেই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 আপনার আহ উম এইতো এইটা আরকি মানে লেখাপড়ার আরকি লেখাপড়াটা গুরুত্ব দেওয়া উচিত তাই না

একটা আহ সাটোন সেনের মাধ্যমে ওখান কার ছাত্র ছাত্রীরা আহ শহর থেকে একটা ফেরে একটা থেকে শহরে যাই তো এখানে যে ট্রেনের যে বগি আছে ওই বগি গুলির মধ্যেও কিন্তু আহ উপদল তৈরী হতো দেখা যেত যে এক একটা বগির এক একটা নাম ছিল আর আহ যেমন আপনার কিছু কিছু টিটির নাম ছিল আহ যেমন VX তারপর আরো কিছু কিছু বগি ছিল আহ Fifty Fifty তারপরে একাত্তর এরকম বিভিন্ন বগি ছিল তো এই বগি ভিত্তিক একটা রাজনীতি কিন্তু আমি দেখে এসেছি নোংরা রাজনীতি এবং এই বগি রাজনীতির কারণে কিন্তু অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে আমরা যদি বিশ্ব বিদ্যালয় যেটা সারা বিশ্বে আলোড়ন তৈরী করেছে আহ বাংলাদেশে ও আলোড়ন তৈরী করেছে আপনি নিশ্চই জানেন যে মতো একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের মধ্যে সর্ব একটা প্রতিষ্ঠান সেখানেও কিন্তু আমরা দেখেছি যে রাজনীতির বলি হয়েছে আহ মেধাবী ছাত্র আদ্রান সাহান এ সম্পর্কে কি আপনার জানা আছে? জি জি তখন হচ্ছে এই সংবাদটাও অনেক বেশি আলোড়ন তুলি ছিল দেশে আমি শুনেছিলাম যে আদ্রান সাহান নাকি বিদেশে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তো এই রকম একটা মানে মেধাবী একজন ছাত্রের অকাল মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পেয়েছিলাম তো মানে এই মৃত্যুটা আসলে আমাদের সবাইকে আসলে এতটাই নাড়া দিয়েছিলো যে আমার বুঝতে পেরেছিলাম মানে ছাত্র রাজনীতি কতটা আসলে মূলত ছাত্র রাজনীতির ওই মানে অপছায়া থেকে অনেক ছাত্র তো জীবন নষ্ট করেই Plus হচ্ছে আপনার ক্ষমতার কিন্তু অপব্যবহারও করে আর দাদাবাজি নামে মানুষের হচ্ছে দুর্ভোগ সৃষ্টি ঠিকই বলেছেন যে ছাত্র রাজনীতির মাধ্যমে দাদাবাজি হয় এটার দৃষ্টান্ত হচ্ছে আমরা যদি কিছুদিন আগে যে একটা আমরা দেখেছি যে ওই যার বিশ্ববিদ্যালয়ে যে আহ VC আছেন আহ ওনার পদত্যাগের ব্যাপারে ছাত্র লীগের কর্মীরা আহ তারা কি করেছে ওরা পদত্যাগের দাবিতে অনশন করেছে বিভিন্ন মিছিল মিটিং করে আহ Class বদল করেছে Class হতে দেয়নি এই যে শিক্ষার ক্ষেত্রে তারা যে একটা আহ একটা যে সমস্যা তৌরি করেছে যার পরিস্থিতি কিন্তু দেখতে পাবেন যে আহ বিশ্ব বিদ্যালয় গুলিতে আহ কিন্তু আহ নিয়ম মতো কিন্তু পরীক্ষা ও হয়না এবং Result ও publish করতে অনেক দেরি হয় যার ফলস্তিথিতে কিন্তু প্রতিটা ছাত্র ছাত্রীই কিন্তু সেসঞ্জিতে ভোগে আহ আমিও কিন্তু ছয় মাসের সেসঞ্জিত করে ছিলাম আহ আমার মনে হয় যে এই যে এক সেসঞ্জিত ইর মতো যে সমস্যা এটার মধ্যে আপনিও সামিল ছিলেন আহ না না আসলে আমি বিশ্ব বিদ্যালয়ে মানে এখনো যায়নি আরকি আমি যেহুতু College ছাত্রী তবু আমি পত্র পত্রিকার থেকে বক্তব্য জানতে পেরেছি আরকি মানে এটার ভয়াবহটা ভালো অনুধাবন করতে পারছি আর আপনি যখন হয়েছে বলেন Campus এর মিছিল মিটিন এর কথা তখন আমি আরেকটা প্রসঙ্গ আন্তে চাই যে Eden মহিলা কলেজে আমরা কয়েক দিন আগেই হচ্ছে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 যে Eden এর কথা আহ তারপরে এই যে সমস্ত বিশ্ব বিদ্যালয় গুলি আছে সেগুলিতে যে Ragging দেওয়া হয় ছোট ছোট Junior ছেলে মেয়েদেরকে বা যারা ঠিক থাকে তাদেরকে যে Ragging করে তো এই Ragging এর আহ এই Ragging টার সাথে সংলিপ্তত হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা রাজনীতি করে আরকি তারাই কিন্তু এই সব আপকর্মের সাথে লিপ্ত এই যে একটা আহ যে Ragging এর যে একটা আহ খারাপ দিক এগুলি যখন আপনারা জানতে পারেন আমার তো মনে হয় না যে আপনি বিশ্ব বিদ্যালয়ে পড়ার ব্যাপারে আপনার কোনো আকর্ষণ তৈরী হবে বরং আসংখ্যা তৈরী হবে যে কখন না কখন আপনিও Ragging এ শিকার হন বা কোনো ধরণের দুর্ঘটনার শিকার হন, তাই নয় কি? জি আমি খুবই ভয়ে থাকি এবং আমার স্যার ও হচ্ছে আমাকে বলেছেন যে অনেক আহ Senior রা অনেক কিছু বলতে আসবে অনেক মানে তুমি অনেক মানে খারাপ পরিস্থিতির শিকার হতে পারো কিন্তু মানে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 যে মানে আমার এখন মনে হচ্ছে আমরা কোথায় লেখাপড়া করি কোন দেশে বসবাস করছি যেখানে মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটু নিরাপদে থাকে অধিকারটা আপনি ঠিকই বলেছেন যে এই একটা আসংখ্যা থেকে যাই আপনি আপনার স্যারের কথা বললেন আমার মনে হয় যে এই আসংখ্যাটা শুধু আপনার স্যারের মধ্যেই না আপনার পরিবারের আপনার বাবা মা তারাও কিন্তু একটা আসংখ্যা করছেন যে আপনি হয়তো যখন College পেরিয়ে যখন নাকি আপনি স্নাতক বা স্নাতকতা থেকে পড়াশোনা করতে যাবেন তখন সেখানে আপনি কি নিরাপদে পড়াশোনা করতে পারবেন কিনা নিরাপদে চলা ফেরা করতে পারবে কিনা এই সমস্ত যারা ছাত্র রাজনৈতিক করে তাদের হাত থেকে আপনি নিজেকে আহ নিজেকে রক্ষা করতে পারবেন কিনা এই কিন্তু একটা আসংখ্যা তাদের মধ্যে থেকেই যাই এমন তো সব মিলিয়ে আমরা কিন্তু একটা সহানুভূতির মধ্যে ধরে নাও অস্থিরতা দেখতে পাচ্ছি যেটা আহ এই যে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি যে আহ ছাত্র লীগ যারা করে তারা কিন্তু আহ উম কেন্দ্রীয় পর্যায়ে যারা আছে যেমন ঢাকা বিশ্ব বিদ্যালয়ে যারা আহ ছাত্রলীগের

তারা কিন্তু নিজেদের উন্নয়নের জন্যই এরকম কিছু করছে বলে আমার মনে হয় জি জি তাতো বটে ওরা নিজেদের মানে হিংসারথ চরিতার্থ করার জন্য মূলত রাজনীতি করে মানে ক্ষমতা পেতে চাই আরকি তো এরকম রাজনীতি করতে গিয়ে কত মানুষ এর জীবন ধ্বংস হয়ে গিয়েছে মানে তার কোনো হিসেব নেই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

জি অসংখ্য ধন্যবাদ। একজন উগ্রপন্থী border পেড়িয়ে এ পাড়ে ঢুকেছে। উম নানাবিল গ্রামে সেই মত ভারতীয় সেনাও সব সাজিয়ে রাখছিল। গতকাল রাতে মেহেন্দি খানের বাড়ির কাছে এসে বাদল কথা বলে। আন্দাজ করে, উম দুই নয় সংখ্যাটা কমপক্ষে তিনই হবে। মেহেন্দি খানের বাড়ির সামনে সু~ সুখদিপ সিং, NOB কে~কিশান, উম দে~দেবেশকে দা~ দেবেশ দাশ, এই তিনজন ভারতীয় সেনা লুকিয়ে থাকে। আর উ~ উল্টো দিকে একটি পরিত্যাক্ত পাথুরে আহ দোকানে বাদল বিশ্বাস আর হরিবল রাও, রাতের অন্ধকারে এর থেকে GPS এ টাক টাক করে বার বার খবর আসছিল। উগ্রপন্থীদের location ওদের থেকে খুব কাছাকাছি। কিন্তু নিঃসন্দেহ ছিল যে, না নিজে থেকে যেন কোন আটকে না যায়. আটকে না যায়। কারণ ওরা কয়জন আছে তা এখনো অজানা। রাতে ঘাপটি মেরে পাঁচজন সেনা প্রস্তুত থাকে দুর থাকে দুরন্ত ও চরম আঘাতের জন্য, আর নানাবিধ গ্রামের

আমি প্রস্তুত। কেবল একটি সঙ্কেত পাওয়ার অপেক্ষা। রাত শেষ হয়ে আসে তবু শত্রুপক্ষের দিক থেকে কোন ইঙ্গিত মেলে না। পাঁচজনের শিকারি চোখ সব দিকে খেয়াল রাখছে। ওরা বোঝে, শত্রু পক্ষ টর্চের আলো ব্যবহার করতে চাইছে না। হয়ত অপেক্ষা করছে সামান্য আকাশ ফর্সা হওয়ার। তারপরেই নানাবিধ গ্রামে উম হিসাবে ব্যবহার করে তারা এগিয়ে যায়। ভারতের আন্দ~ অন্দরে যারাই তাদের মাঝপথে আসবে সবাইকে শেষ হয়ে যেতে হবে। এইভাবে এই গ্রামের অনেককে মেরেছে তারা। আর সেই তালিকায় মুস্কানের নির্দোষ মা-বাবার কাছে তাইতো মেহেন্দি খান এত ঝুঁকি নিয়ে~ নিয়েও তাদের বিরুদ্ধে সব খবর সেনার কাছেই জানায়। যদি এভাবে এই মৃত্যুর উহ খিলা খেলা কোনোদিন বন্ধও হয়। একটু একটু করে ভোর হয়ে এলো, পাঁচজন একে অপরকে মুখোমুখি দেখতে পায়। চোখের ইশারায় কথা হয়। দূর থেকে সুখবর জিজ্ঞেস করে। একটু এগিয়ে আহ পড়ছিল আহ নেবে কি না, বাদল হাত দেখিয়ে লণ্ঠন ধরতে গেল। চারদিক নিস্তব্ধ নিঝুম, অন্যদিন এই সময়ে আলো ফুটলেই একে~ একে একে গ্রামের লোক বাড়ি ছেড়ে বেরুয়। আজ কেন বেশি সুনসান? তখনি কৃষ্ণ

আছে। ওদিকে থেকে সুখবর, আর এদিক থেকে হরবিল fast move করবে ডেভিড ওদিক থেকে cover করে এসেছে। নানাবিল গ্রামের বাইরে এক ঝাঁক সেনা প্রস্তুত। কৃষ্ণানের সঙ্কেত পাঠানোর অপেক্ষা, আর তখনি আচ~ আচমকা মেহেন্দি খানের বাড়ির দরজা খুলে গেল, দরজা খুলে চোখ মুছতে মুছতে মুছতে বাইরে আহ বেরিয়ে এলো। সাত বছরের ছোট্ট পাহাড়ি ফুলের মতো মেয়ে মুস্কান। পাঁচজনই হ~ হতভম্ব। হরিবল আহ ফিসফিসিয়ে তাকে ডাকছে। এখনি তাকে এই পাথুরে ভাঙ্গা দোকানটার ঢুকিয়ে নেওয়া প্রয়োজন। সুখবর উম position~ position নেবার জন্য তৈরি। কিন্তু বাচ্চা মেয়েটা রাস্তার মাঝে চলে গেছে। রাস্তা পেরিয়ে ওপাড়ে আহ ঘাসজমি আহ ফুল গাছগুলোর দিকে এগুচ্ছে। আহ শুকুবির~ সুখবির ফিসফিসিয়ে ডেকে ওঠে, বাদল বুঝতে পারে কোন লাভ নেই, মুস্কান শুনতে পায় না। সে আহ জন্ম বধির। কৃষ~ কৃষ্ণের কাছে লাল সঙ্কেত এসে পৌঁছায়। সে বোঝে বোঝে আর সময় নেয়, সে বোঝার সময় নেয়। রাস্তার সামনে বাঁকের ওপাশে হয়ত তারা এগুচ্ছে। সে উম battalion নিয়ে আহ খবর পাঠিয়ে দেয়। হরিবল. দূর থেকে রাস্তার বাঁ তোপখানার দিকে তাকিয়ে আছে। উম হ~ হস্ত পথে final call এর call এর জন্য অপেক্ষা করছে। আর তখনি বাদল

চমকে ওঠে ডেভিড। চেঁচিয়ে ওঠে আহ আহ সুখবীর cover team হরিবল বন্দুক উঠিয়ে সামনের দিকে এগিয়ে যায়। পাশেই মুষবির~ সুখবীর এগোয় দ্রুত পায়ে। ততক্ষণ বাদল পৌঁছে গেছে মুস্কানের কাছে। মুস্কানের তখন হুশ নেই। সে শুধু ফুল গাছগুলোর দিকেই দেখছে আর ভোরের কাঁটা কুল~ কুল হল নতুন। হঠাৎ চিৎকারের আওয়াজ পাওয়া যায়। কাকলি আর হাজে হাত দিয়ে উম ঝুলছে সব। বাদল একে~ এক লাফে মুস্কানকে জড়িয়ে ধরে শুয়ে পরে ততক্ষণ। হরিবল আর সুখবির বন্দুক~বন্দুকও জ~জবাব দিতে শুরু করে দিয়েছে। পেছন থেকে ডেভিড আর কৃষ্ণাও উম হাকিয়ে শুরু করেছে। বাদল শুধু মুস্কানকে ঝাপটে ধরে সে গড়িয়ে পড়ল। তার সারা শরীর বুলেটে ক্ষতবিক্ষত, চোখ অন্ধকার হয়ে আসছে। অসহ্য ব্যথা, তবুও জানাচ্ছে মুস্কান অক্ষত, মুস্কান সুরক্ষিত। এক অন্য স্নেহের বন্ধন। জীবন দিয়ে সে স্নেহের দাম চুকাতে হয়। তিনদিন পর খবরের কাগজে ছাপা হল কাশ্মীরে উগ্রপন্থিদের গুলিতে নিহত শহীদ বাদল বিশ্বাসের ছবি। আর ভারতের শ্রী বর্ণিত পতাকায় মুড়া কফিনে আছে তার EMA কান্নার ছবি। এই দেশের জন্য অন্য দেশের উম প্রদেশের আরেক কন্যার প্রতি যে স্নেহ, এই মৃত সৈনিকদেরকে তখন তার খবর কেউ জানে না। জানল না। গল্পটি সম্পন্ন হল। জঙ্গলে বেড়াতে আহ বেড়াতে আসাটা ভিতরে একেবারেই পছন্দ ছিল না। কিন্তু এবার দুয়ার্চ থেকে ফিরে তার জঙ্গলের প্রতি এত অগাধ বিশ্বাস তৈরি হয়েছে। তা বোধহয় সারা জীবনই থেকে যাবে। আসলে~ আসলে জল, জঙ্গল, জীবন, জীবজন্তু, বনবাদার, এই সবের মধ্যে দেখার কি আছে? তা সে কি কোনদিন বুঝতে পারে না। বরং তার মনে হয় সমুদ্র কিংবা পাহাড়ে বেড়ানোর মজাই আলাদা। কিন্তু দুয়ারচের জঙ্গল উম তাকে এমন এক অন্যান্য অভিজ্ঞতা~ অনন্য অভিজ্ঞতা দিয়ে~ দিয়ে বেড়ানোর সম্মন্ধে তার ধারাবহিকভাবে কোমল বাদল গ্যাস। প্রীতি class উম seven এ পড়ে। উম মিগরমিল উচ্চমান~উচ্চ বালিকায়~মৃণলিনী উচ্চ বালিকায় বিদ্যালয়ে ডানপিঠে হিসেবে তাকে ডানপিঠে হিসেবে তার যথেষ্ট নামডাক আছে। অবশ্য নিন্দুকে বলে, এটা নাকি আসলে বদনাম। সে যাইহোক প্রীতি কিন্তু পড়াশোনায় উম উম ফাঁকি দেয় না। তাই স্কুলে হাজার দুষ্টামি করলেও দিদিমনি তাকে মোটেই উম ওপর উম ভালোবাসে। সে সব উম মাসীদের পরিবার উম এবারে সুবিত প্থিবীর প্রধান আকর্ষণ ছিল। সমস্ত মাসতুতো উম ভাইবোনেদের সঙ্গে উম একসাথে উম হই-হুল্লা করে। কারণ জঙ্গলে তার কোন উম interest নেই। কিন্তু সেই জঙ্গল যে তার কাছে এত স্মরণীয় হয়ে যাবে তা সে কল্পনাতেও ভাবেনি। ওরা যে সরকারি লজটায় উঠেছিল সেটা আসলে উম বনদপ্তরের কর্মী অধিকারিদের থাকার জায়গা। ওরাই এসে বনদপ্তরের এক অধিকারিকের আহ অতিথি হয়ে। বরং মাসের নিজের ভাই উম বন ব~ বনদপ্তরের উচ্চপদস্থ অধিকারিক। ওদের সবার নীল কাকু আর নভুল নীল সেন গুপ্ত। উম হ্যাঁ বাদশা ভাই বলো কেমন আছো? হ্যাঁ এই তো ভালো অনেকদিন পর আরকি খবর টবর তুমি তো নাও না phone tone তো করোনা কি ব্যাপার গো তুমি আজ কাল মনে হচ্ছে খুবই ব্যাস্ত হয়ে গেছো এইরকম ব্যাপারে

সে ক্ষেত্রে তো একটা চাপ থাকবেই হম তুমি বলো তোমার খবর কি ভালো আছো সব বাড়ির সবাই ভালো বুঝতেই পারছ এখনকার দিনের কি বলবো ভালো থাকতে গেলে তো নিজেকে আর কি মানিয়ে নিয়ে চলতে হয় তার জন্য আরকি নিজেই মানিয়ে চলছি তাই জন্য ভালো আছি কেন কি হল আবার এত মানামানি কিসের তা মানামানি বলতে সেটা বলতে চাইছি না এখন তা বুঝতেই পাচ্ছি school college এ পড়ছি তার ক্ষেত্রে যদি দেখা যায় যে মানে এখানকার দিনে তো বুঝতেই পারছো girlfriend boyfriend এর কথা তো সেটা আরকি ছাড়ো তো যদি হয়ে যায় তো বুঝতেই পারছো tension এর problem মেয়েগুলোর সে যাই হোক ওটা ছাড়ো হ্যাঁ হ্যাঁ বলো কিছু বলছিলে আরে অত tension নিয়ে লাভ আছে ঠিক আছে চলতে হবে চলতে হবে কারণ এগুলো ফালতু tension নিয়ে লাভ নেই আজকে আছি কালকে নেই হম আজকে বেঁচে আছি কালকে মরে গেলাম তার ঠিক আছে তবে সেক্ষেত্রে কাজ করতে হবে করে খেতে হবে চলতে হবে